করে, আপনি আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাকে, তো সেইক্ষেত্রে আপনি ভালো থাকবেন এবং আপনার শিক্ষা নিয়ে আপনি ভালো কিছু করুন এই প্রত্যাশাই, ধন্যবাদ। ধন্যবাদ। Hello রাফিক কি অবস্থা? এইতো ভাই ভালো আছেন কেমন আছেন আপনি?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 এইতো যায় ভাই মোটামুটি ভালই আপনার কি খবর? এইতো আছি আর কি এখন ঢাকায় বসে আছি world cup হয়েছিল তুই দেখছোস? জি ভাই দেখছি, আপনি দেখছেন?

আমি তো কয়দিন ঢাকায় ছিলাম semester final ছিল তারপরে সিলেটে চলে গেছিলাম। বুঝছি তে পুরাটা কি দেখছো নাকি আধা আধা? পুরাটা বলতে সিলেটে যখন গেছিলাম তখন সব match দেখা হয়েছে ঢাকায় দেখা হয়নি আর ওই যে পরীক্ষা ছিল তখন দেখা হইলো না ঢাকায় দেখতে পারি নাই সব match পরীক্ষা ছিল তাই। ওহ হো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাইলে তুমি world cup যে দেখলা কাকে support করলা পুরা time আমি তো ছিলাম ভাই আর্জেন্টিনার supporter আপনি? ওহো তাহলে তো ভালো আমি ছিলাম স্পেনের supporter

আর্জেন্টিনা support করছ না তা তো ভালোই তোমরা তো জিতলা।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 হ্যাঁ ভাই তো two-thousand ten world cup ওইযে final এ goal করছিল মনে আছে ভাই? হ্যাঁ হ্যাঁ ওইটা একদম সেরা ছিল এর আগে যে ইউরোতে খেললে ওরা ইউরোপ তো জিতল

ওদের মোটামুটি সব খেলায় দেখা হয়, ওদের মধ্যে গুলা দেখি ভালোই ওই passing যে করে একদম অসাধারণ passing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

তখনের যে স্পেন team টা জিতল ওইটা তো মোটামুটি সবাই

আর্জেন্টিনাকে ভাই ওইযে fan ছিলাম মেসির খেলা ভালো লাগতো। তে মেসি তো অসাধারণ একটা খেলোয়াড় তে ওদের যে প্রথম match টা হারলো, তখন কেমন লাগলো?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

হ্যাঁ ভাই ওই match টা দেখতে পারি নাই ঘুমাই ছিলাম ঘুম থেকে উঠে যখন দেখলাম দেখি হেরে যাচ্ছে খুব tensed ছিলাম পরে highlights দেখলাম। খুব খারাপ লাগলো এই match এ আসলেই আর্জেন্টিনা খুব খারাপ খেলছে এবং সৌদি আরব খুব ভালো খেলছিল। হ্যাঁ সৌদি আরব ওই half time এরপর মানে একদম জোশে উঠে গেছিল মনে হইসে। সৌদি আরব খুব ভালো খেলছে।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 হ্যাঁ ওইটাই এখন। ওইটা তো অনেক হাসির ছিল যে আর্জেন্টিনা এর আগে সাত সত্তিরিশ তো হ্যাঁ সত্তিতিশ টা match হার মানে জিতছে মানে হারছে নাকি জিতছে না হারছে হ্যাঁ unbeaten ছিল আর এখানে এসে একটা হারল এরপরে সবগুলাই জিতল।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 হ্যাঁ পুরোটাই ওরা জিতে গেল ভালো এতে আর্জেন্টিনার ছাড়া আর কোন team ভালো লাগছে? আগে নেদারল্যান্ড ভালো লাগতো ভাই এর জন্য। ও হ্যাঁ ও তো ভালোই খেলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দুই হাজার দশ দুই হাজার চোদ্দোই অনেক ভালো খেলতো।

কেমন কেমন জানি খেলে নাকি।

হম এই যদিও এর আগের world cup যে দুই হাজার আঠারো টা অত মজা ছিল না এবার মনে করছিলাম যে ভালো হবে না কিন্তু ভালোই হয়েছে সবগুলা match অসাধারণ ছিল। এই world cup টা খুবই ভাল ছিল specially

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মরক্কো তো দেখলা না মরক্কো ফাটায় দিল। হ্যাঁ, কিন্তু মরক্কোর জিতার একটা কারণ আছে কিন্তু ওদের যে prince না president ঠিক sure না কিন্তু high authority র একজন আছে ও মনে হয় আটশো million spend করেছে।

হ্যাঁ ভাই মরক্কো তো football এ অনেক spend করেছে structure develop করেছে তারপরে result পাইসে

হ্যাঁ ওইটাই ও ভালোয় খেলছে যদিও ওদের team এ বেশিরভাগই অনেক মানে বয়স্ক বয়স্ক মানুষ ছিল কিনতু হ্যাঁ এবার last worldcup ও তো পরের world cup এ মনে হয় কত চল্লিশ পার হয়ে যাবে মনে হয়। হ্যাঁ এটা last world cup ছিল।

এখন ভালোই মেসি জিতছে। মেসির এই tournament টা জিতা উচিৎ ছিল কারণ সে world এর সব tournament জিতছে শুধূ একটা বড় event বাকি ছিল এটাও জিতে গেল দুই হাজার চোদ্দো world cup এরপর জেতা উচিত

এরকম বড় player দেরকে সবাই marking এ রাখে এইজন্য বেশি goal করতে পারেনা।

এখন আবার world cup এর পর ও club football এ যায় ফেরত গেছে এখন ভালোই খেলতেছে।

Inter এ ও inter এ খেলে আগের বছর মনে হয় ও inter এর সাথে ইয়ে দিচ্ছে।

Penalty এর জন্য ভালো player ছিল না আজেবাজে পিচ্ছি player দিয়ে করাইছে goal miss করছে। ওইটাই এই same গুলা আরেকটা team করছিল কোনটা ভুলে গেলাম। Penalty তে তো ওদের ও হ্যাঁ ফ্রান্সই তো ফ্রান্স final এ ভুলে গেলাম কেমনে। হ্যাঁ ফ্রান্স final এ final এ গিয়ে তো main player দের নামায় দিলো আর যারা ছিল হয়তো একদম নতুন নতুন penalty থেকে। ওই আর্জেন্টিনার manager ভাই স্কালোনি এত কম বয়সের তার brain খুবই sharp সে প্রত্যেকটা match এর penalty এর জন্য আগে থেকে prepare ছিল Substitution গুলা করসিল খুব calculative সব সিদ্ধান্ত একদম বুঝে শুনে নিচ্ছিল কোন আজেবাজে সিদ্ধান্ত নেয়নি। সব match এর আগে opponent দেরকে ভালো করে ইয়ে skout করছে ওদের weakness follow করসে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 হ্যাঁ মানে একটা match এও কোন আজেবাজে সিদ্ধান্ত নেয়নি ভুল সিদ্ধান্ত নেয়নি।

হ্যাঁ off-side এর সুযোগ টাকে ভালোভাবে কাজে লাগিয়েছে। হ্যাঁ কারণ তুমি আর্জেন্টিনার মতো team এর against এ এইরকমই তো খেলবা। এখন ভালোই খেলল প্রত্যেকটা match এ তো formation বদলাতে থাকছে। আর অনেক নতুন নতুন player এবার বের হয়েছে আর্জেন্টিনার main সমস্যা হচ্ছে নতুন player কম বের হয় but এইবার অনেক নতুন player বের হয়েছে। হ্যাঁ আগের world cup আর এই world cup এর মধ্যে দিন রাত তফাৎ।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 হ্যাঁ কোনরকম আরকি খেলা খেলছে এইবার যাক ভালো নতুন নতুন হ্যাঁ প্রত্যেকটা position এ সবগুলোই তো অত মানে বয়স্ক না ভালো মানে আর goal keeper stop ছিল ভালো যে রুলি ভালো খেলে তারপর আরেকটা ছিল আরমানও মনে হয় সেও ভালো খেলে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

ওইটাই ঝামেলা হয়েছে এজন্য দেখবেন ভালো ভালো player রা বড় club এ যাইতে যাওয়ার থেকে খারাপ club এ খেললে regular match পারে তার ওপর দায়িত্ব থাকে হ্যাঁ ওইটাই বেশীরভাগ player রা তো এরকমই চিন্তা করে বেশি খেলতে পারবে কোন team এ গিয়ে এরকম চিন্তা ভাবনা করে যে যেরকম খেলতে পারবে আর কি। কারণ ভালো club এ side bench এ বসে থাকার থেকে average club এ regular খেলা ভালো। হ্যাঁ এর মধ্যে তোমার বেলজিয়ামে তো ওতো এত বড় একটা ভুল করছে নাকি

হ্যাঁ পার্থক্য তো আছে এর মধ্যে আরো ইয়ে হয়েছে যে ওর খাওয়া-দাওয়া একটু control এ রাখতে পারে নাই বেশি খেয়ে ফেলছে আর ও একটু মোটা হয়ে গেছে তো আগের মতো দৌড়াতে পারে না

হ্যাঁ ভাই আর কোন খেলা দেখেন আপনি ভাই? cricket দেখেন ভাই?

সেটা তো একটা আছে আরেকটা বেশি time consuming তো বেশি সময় লম্বা খেলে এই জন্য interest ও রাখতে পারেনা।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

Cricket যেভাবে উন্নতি করছে এভাবে football এ যদি একটু উন্নতি করতে পারতো corruption টা কিন্তু তাইলে ভালো ছিলো। হ্যাঁ football এ তো কোনো বাংলাদেশে facility নাই কি খেলবে ওরা Even বাংলাদেশের বর্তমান football team manager যে সে ছিলো ইন্ডিয়ার একটা football মানে paid football academy যেটা টাকা দিলে ভর্তি হওয়া যায় ওরকম একটা paid football academy এর manager একটা football academy manager কে একটা national team এর দায়িত্ব দিয়েছে

অথচ বাংলাদেশের মানুষ হচ্ছে বেশি hard working বাংলদেশের মানুষ football টা ভালো খেলতে পারতো হ্যাঁ এখন ভালো করে করলে অনেক জন তো আসে বাংলাদেশ এ যারা মানে অনেক ভালো football খেলে এখন ঠিক করে scouting না করলে তো ঠিক পারবে না হম ঐটাই এখন কি আর করার আশা করা যাই যে সামনে গিয়ে ওরা ভালো একটা team বানাইতে পারে মনে হয় হ্যাঁ আর ওই যে youth development এর দিকে নজর দিতে হবে। একদম grassdoot level থেকে যদি উন্নয়ন শুরু করে তাইলে দেখবেন result ভালো হবে ঠিক না ভাই। ঐটাই হ্যাঁ ঠিক বলছো তুমি তাইলে ঠিক আছে ভালো হইলো কথা বলবো আবার আচ্ছা ভালো থাকবেন। আমরা আলোচনা করবো গান্ধীজির সম্বন্ধে জগতে যে উচ্চ আদর্শ প্রতিষ্ঠা করিলেন তাহার তুলনা ইতিহাসে দুর্লভ তাহার প্রদর্শিত আত্মনির্ভরতার নবীন আলোকছটায় দিগজয় উদ্যাসিত হইয়াছিল তাহার আদর্শে ধনী দরিদ্র ইতর ভদ্র শিক্ষিত অশিক্ষিত সকল ভারতবাসীর হৃদয়ে পড়তে পড়তে স্বজাতি প্রীতির মধুর রাগিনী মোহন ছন্দে বাজিতেছিল উমা আমার যে ভাই তারা সবাই তোমার রাখাল তোমার চাষি কর্মবীর

দক্ষিণ আফ্রিকায় দুঃসাধ্য হইবে তাই তিনি সহস্র বিপ শিরে লইয়া নিরুপদ্রব্য প্রতিরোধের অগ্নিপরীক্ষার প্রবেশ করিলেন সঙ্গে সঙ্গে তাহার শত শত অনুচর যে পর্যন্ত অনলে ঝাঁপ দিল তাহার এর মধ্যে কেহ কেহ যে প্রাণত্যাগ করে নাই এরূপ নহে কুমারি ভারিয়াম্মা নাম্নী এক বীরবালা নিরুপদ্রব্য প্রতিরোধ যোগ দিয়েছিল তাহার সম্বন্ধে শ্রীযুক্ত গান্ধী বলেন সরল বিশ্ব সাবতি বালিকা জানিত না যে নিরুপদ্রব্য প্রতিরোধ কি উহার ফলে সমাজের কি কল্যান হইবে তাহাও সে অবগত ছিলনা তবে আত্মীয় স্বজনের জন্য সে অসীম উৎসাহে মাতিয়া ছিল জেল হইতে যখন বাহিরের হইয়া আসিল তখন তাহার শরীর ভাঙ্গিয়া পড়িয়াছে বেচারা কয়েকদিনের মধ্যেই প্রাণত্যাগ করিল হরবত সিং নামে জনৈক দীর্ঘকায় বৃদ্ধ হিন্দুস্তানি নিরুপদ্রব্য প্রতিরোধ দ্বিদলের সহিত মিশিয়া জেলে গিয়েছিল তখন তাহার বয়স পঁচাত্তর বছর শ্রীযুক্ত গান্ধী তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি আসিয়াছিলে কেন? বুদ্ধের এই চক্ষু সহসাধ হইয়া উঠিল সে মুহূর্তের বিলম্ব না করিয়া স্বগর্বে কহিল তাতে কি আসে যায় আপনি কি জন্ম লইতেছেন আমি জানি আপনাকে মুগ্ধকর দিতে হয়না আমার ন্যায় চুক্তি মুক্ত শ্রমিকগণকেই উহা দিতে হয় আমার পক্ষে ইহ পক্ষে গৌরবের মৃত্যু আর কি আছে এই নির্ভীক বৃদ্ধ ডারবান কারাগার পরিত্যাগ করেন নাগাপ্ল্যান নামে আর এক জন তামিল যুবক জেল হইতে বাহির হইয়াই পরলোক প্রয়ান করেছিলেন স্বজাতির মঙ্গলকামী অদ্ভুত কর্মনারায়ণ স্বামীর আত্মস্বর্গ কাহিনী পাঠক পূর্বেই অবগত হইয়াছে এই সকল অমূল্য জীবনের বিনিময়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভারতীয়গণ শেখ মুক্তি দ্বারে দাঁড়াইলেন বটে কিন্তু এ সকল শোকের স্মৃতি কি কখনো মুছিবে? শ্রীযুক্ত গান্ধী নিজেও বড় কম নির্যাতন ভোগ করেন নাই তিনি তিন বার জেলে গিয়েছিলেন প্রথমবা গ্রেপ্তার হইবার অব্যাহিত পূর্বে তিনি সংবাদ পাইলেন তাহার কনিষ্ঠ পুত্রটি মৃত্যু শয্যায় শায়িত যদি শেষ দেখা দেখিতে চান তো এখনই ফিনিক্সস পল্লি অভিমুখে রহনা হন দৃঢ়বত গান্ধী অবিচলিত চিত্তে কহিলেন পুত্রের জীবন রক্ষার ভার শ্রী ভগবানে করে অর্পণ করিয়া আমি জোহানসবার্গ চলিলাম কারণ পুত্র অপেক্ষা আমার জাতি জোহানসবার্গে স্বজাতীয়গণ আমার প্রতিক্ষায় বসিয়া আছেন করুণাময় ভগবান তাহার প্রার্থনা শুনিয়াছিলেন দ্বিতীয়বার জেলে অবস্থান কালে তিনি তারে সংবাদ পাইলেন যে তাহার পত্নীর জীবনের আশা প্রায় নাই জেল পরিদর্শনকারী ম্যাজিস্ট্রেট তাহাকে কোনো কোনো অনুরোধ করিলেন আপনি জরিমানা দিয়া মুক্তিলাভ করুন কারণ এ সময়ে পত্নীর পাশে বসিয়া সেবা শুশ্রূষা করা আপনার অবশ্য কর্তব্য স্ত্রীর প্রতিজ্ঞা গান্ধী বিনিতভাবে অসন্মতি জানিয়া কহিলে আমি হাল ছাড়িলে সব বানচাল হইয়া যাইবে পরে সরকারি আদেশে মুক্তিলাভ করিয়া শ্রীযুক্ত গান্ধী আবার গ্রেপ্তার হইলেন এবার ইচ্ছা করিলে তিনি মামলা মুলতুবি রাখিবার জন্য দরখাস্ত করিতে পারিতেন কিন্তু তাহা করিলেন না ট্রানভার গভর্নমেন্ট তাহাকে জেলে পাঠাইতে সমস্তক জানিয়া তিনি তৎক্ষণাৎ অন্তিম শয্যাশায়ীত পত্নীর নিকট বিদায় লইলেন সে মরমন্ধত দৃশ্য স্মরণে চক্ষু ফাটিয়া জল আইসে সুখের বিষয় পতিপ্রানি পত্নি বিধাতার করুণায় সে যাত্রা রক্ষা পান শ্রীযুক্ত গান্ধী জ্যেষ্ঠ পুত্র নিরুপদ্রব প্রতিরোধী রুপে কয়েক মাস জেলে গিয়েছিলেন কারাগারের কঠোরতার অভ্যাস্ত করিবার উদ্দেশ্য কংবুড়ি গান্ধী ওপর দুইটি শিশু সন্তানকে

প্রতি নিতান্ত কঠোর তাহার তুল্য পুত্র বৎসল পিতা পত্নী প্রিয়হর্তা সংসারের কয়জন দেখিতে পাওয়া যায় তিনি একদিকে যেমন পুলিশকঠোর অন্যদিকে তেমনই পরাগতেলভ অতঃপর শ্রীযুক্ত গান্ধী দক্ষিণ আফ্রিকা হইতে ইংল্যান্ডে যাইবার জন্য প্রস্তুত ভ কারণ মহমতি গোখলে তখন বিলাতে অত্যন্ত অসুস্থ হইয়া পড়েছিলেন ভারত রত্ন গোখলের প্রতি শ্রীযুক্ত গান্ধীর শ্রদ্ধা চিরকালই অটল তিনি তাহাকে গুরুর ন্যায় সম্মান

অভিন্ন হৃদয় বন্ধুর ন্যায় ভালবাসিতেন এমন শ্রদ্ধাস্ফদ্দ সুরে শেষ শয্যায় শায়িত শুনিয়া মহাপ্রান গান্ধী নিশ্চিন্ত থাকিতে পারিলেন না তিনি স্বস্ত্রিক ইংল্যান্ড যাত্রা করিতে কৃত সংকল্প হইলেন দক্ষিণ আফ্রিকার কৃতজ্ঞ ভারতীয়গণ জোহানসবার্গ এক সভা আহ্বান করিয়া শ্রীযুক্ত গান্ধীকে বিদায় অভিনন্দন সম্পর্কিত করিলেন প্রত্যুত্তরে তিনি বলিলেন আমাদের শাস্ত্রের আদেশ এই যে পুত্রাদি নিজের সুখ্যাতি শুনিলে সে স্থান হইতে তৎক্ষণাৎ পালাইতে হয় তাহা না পারিলে কর্ণে অঙ্গুলি দিতে হয় ওই দুইটা পন্থা যাহারা অবলম্বন করিতে অক্ষম তাহারা সকল সুখ্যাতি সর্ব শক্তিমান শ্রী ভগবানের সমর্পণ করিবেন আশা করি আগামি ও আমার পত্নী আপনাদের কথিত তাবড় সুখ্যাতি সেই সাড়া সাড়ের চরণে অঞ্জলি দিতে পারিব ইহার পর তিনি নিরুপদ্রব্য প্রতিরোধের সমর্থনকারী প্রত্যেক ব্যক্তির গুণপনা বিশদভাবে বিবৃত করিয়া নিজের দীনতা অকুণ্ঠ ভাষায় জ্ঞ্যাপন করিলেন ফলে শ্রতিবর্গ ধন্য ধন্য করিতে লাগিল

কিন্তু তাহার স্বাস্থ্য একেবারে ভঙ্গিয়া পড়িয়াছে এই সময়ে জননীয় সহিত ইংরেজের তুমুল যুদ্ধ ঘোষিত হইল শ্রীযুক্ত গান্ধী কালবিলম্ব না করিয়া লন্ডনে ভারতীয় স্বেচ্ছাসেবা দল গঠন উপনীত হইলেন তিনি সন্ত্রিক ওই দলে নাম লিখাইলেন কিন্তু তাহার শরীর আর বহিল না কোঠর কারাবাসে নিরুবচ্ছিন্ন শ্রমশীলতায়

ভারতের নানা স্থানে তাহার বিপুল সম্বর্ধনায় সমারোহ পড়িয়া গেল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে নববর্ষের উপাধি তালিকায় ভারত গভর্নমেন্ট মহাত্মা গান্ধীকে কৈশোরহীন স্বর্ণপদক দানে সন্মানিত করিলেন কিন্তু দুঃখের বিষয় এই সময় তাহার প্রধান সহায়

একুশে এপ্রি মাদ্রাজে সম্বর্ধনা সভায় শ্রীযুক্ত গান্ধী এই মর্মে বলেন বলিয়াছেন যে

ভগবত বিশ্বাস আমাকে আপন সংকল্পে অটুট রাখিয়াছিল দুর্ভাগ্যবশত আমি ও আমার পত্নী কর্মের আলোকে